ব্যাংকের ভিতরে ও বাইরে কিছু মানুজন রয়েছে।

সামনে লোহার গ্রিল রয়েছে দুটি জালনা ও একটি গেট দেখতে পাচ্ছি।

অফিস -এর সামনে গাছ রয়েছে একটি বাল্ব জ্বলতে দেখা যাচ্ছে ওপরে।

এটি ডান্স রিহার্সাল রুম দেখতে পাচ্ছি এই রুম এর মধ্যে ছয়জনকে দেখতে পাচ্ছি।

মুকটাতে বড় আয়না লাগানো রয়েছে।

ফুলের গাছ ও কাঁঠাল অন্যান্য গাছ দেখতে পাচ্ছি।

কিছু দূরে একটি পাহাড়ি জায়গা ও গাছপালা রয়েছে দেখা যাচ্ছে।

এখানে একটা জায়গা দেখতে পাচ্ছি।

খুঁটি দিয়ে পাইপটার চারপাশে ঘেরা রয়েছে।

আমার দুপাশে দুটো ময়ূরের পালক রয়েছে।

একটি চেয়ার দেখতে পাচ্ছি দোকানের সামনে রাখা আছে।

দোকানের ভিতরে একটি সাদা লাইট জ্বলছে।

পার্ক এর পাশে বড় গাছ রয়েছে পার্ক এর উপরে একটি বাল্ব জ্বলছে।

এখানে তিনজন মহিলা ও একজন পুরুষকে দেখতে পাচ্ছি তারা দাঁড়িয়ে রয়েছেন।

একটা গেট দেখতে পাচ্ছি সেটাকে সুন্দরভাবে অনেক ফুল দিয়ে সাজানো হয়েছে।

মাছগুলোকে ভাগ ভাগ করে রাখা হয়েছে।

দোকানটিতে একজনকে দেখতে পাচ্ছি তিনি একটি বই হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন।